অর আর তো প্লাগ পয়েন্ট -টা দেখা যাচ্ছে প্লাগ পয়েন্ট -এর ভেতরে একটা কি কানেক্টেড করা আছে।

যতদূর মনে হচ্ছে বাস রুট -এর একটা ব্যানার দেখতে পাচ্ছি। কোথায় কত দূর যাতায়াতের তার ঠিক সম্বন্ধে ডিটেলস লেখা আছে ।

অসাধারন-অ একটা বিউটিফুল প্লেস খুব সুন্দর জায়গা । জায়গাটার ভেতরে টাইলস ফাইলস দেওয়া রয়েছে কাজ বাজ খুব সুন্দর নৌকাটা রয়েছে নৌকার ভেতর পাদানি টাইপ ব্যবহার করা হয়েছে-এ ।

আ রে এলিভেটর কাজ দেয়া এটা দোতলা ওপরে বা তিন তলার ওপরে হবে।

এটা কোন সরকারি কলেজ বা ইনস্টিটিউট -এর ছবি। যে ইনস্টিটিউট -টা নীল কালার -এর বর্ডার দেওয়া আছে এ ।

কোন কনস্ট্রাকশন -এরিয়া সেফটি সমেত কাজ করা হচ্ছে। একজন হেলমেট পরা একজন সবুজ কালার -এর ক্লথিং পেপার পরা যাতে বিল্ডিং কনস্ট্রাকশন -এর জিনিস পত্র যেন বাইরে না পড়ে বিল্ডিং - এর ডিসাইন আর্চিটেক্ট বা ডায়াগ্রাম বাইরের ছবি তে ঝোলানো আছে ছ ছবির পাশে একজন চেয়ার - এ রাখা আছে । ব্রিক ওয়ার্ক করা হয়েছে। বিল্ডিং কনস্ট্রাকশন --

বিল্ডিং -এর আকারও বেশ সুন্দর খা ভালই পরিবেশ মনোরম ।

দেখছি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার্ড অ-ম-ম --

কোন ক্লোথ জামা কাপড়ের শোরুম বা দোকান বা শপ টাইপ -এর যার ভেতরে অনেক ছেলেদের জা জামা ঝোলানো আছে ।

বাকি আকাশটাও সুন্দ-ও-ও-র সবুজে ময়দান। দুটো রাস্তা দু দিকে বেরিয়ে গেছে-এ দেখতে বেশ ভাল-ও-ও-ই ।